প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে। প্রথমে ঠাণ্ডা লেগে যে সমস্ত স্বাভাবিক যেগুলো বোঝা যায় ঠান্ডা লাগার কারণ হিসেবে সেগুলো দেখা দিয়েছিল। সেই জ্বর আসা, সর্দি কাশি এই ছোট ছোট ব্যাপারগুলো হচ্ছিল। হঠাৎ করে মাথাব্যথা করা এই জিনিসটা দেখা দেয় দুই তিনদিনে মাথা ব্যাথাটা করতে~ হতে হতেই আমার মাসী হম হম ওই কানে কম শুনতে পায়। প্রথমে আমরা ওই ধরে নেই যে কানের মধ্যে হয়ত সর্দির কারণে মাথাটাও ব্যাথা ধরে রয়েছে এবং কানটায় কম শুনছে। সর্দিতে অনেকসময় এইরকম ছোট ছোট symptom ছোট ছোট উহ লক্ষণ দেখা যায়। যার জন্য আমরা তেমন গুরুত্ব দেইনি। কিন্তু চার পাঁচদিন চলে যাওয়ার পরে এই ছোট ছোট লক্ষণগুলো আরো বড় হয়ে দেখা দিতে থাকে।

general একটা ডাক্তার দেখানো হয়। তো সেখানটায় ডাক্তার দেখে উনাকে নাক-কান-গলার বিশেষজ্ঞ দেখাতে বলেন। সে নাক-কান-গলার বিশেষজ্ঞ সাত দিনের কিছু ওষুধ দেন। সে ঔষধ খেতে খেতে কানে আরো কম শোনা শুরু হয় এবং তখন আবার সেই নাক-কান-গলার বিশেষজ্ঞ যে ডাক্তার তাকে আবার দেখানো হয়। তো তিনি একটা পরীক্ষা লিখে দেন। কানের একটা পরীক্ষা লিখে দেন। তো সেখানে পরীক্ষাটা যথাসময়ে করানো হয়। করিয়ে ধর মনে হচ্ছে পরীক্ষায় আহ result এ ধরা পড়ে যে আমার মাসী রোগী তিনি দুই কানে প্রায় ষাট শতাংশ করে শুনতে পাচ্ছেন না। তো আমরা খুব চিন্তায় পড়ে যাই। যে ষাট শতাংশ মানে অনেকটাই কানে কম শোনা।

বলে যে হচ্ছে এতটা কানের খারাপ অবস্থা নাক-কান-গলার বিশেষজ্ঞ বলেন যে এখানটায় মানে কানের যে হচ্ছে শোনার জন্য একটা ছোট যন্ত্র পাওয়া যায়, সেই যন্ত্রটাও নিতে হবে। আমরা প্রথমেই সেই যন্ত্রটা নেওয়ার পক্ষপাতি কেউ ছিলাম না। যার জন্য আমরা অন্য জেলায় আর একটা নাক-কান-গলার বিশেষজ্ঞ দেখানোর জন্য প্রস্তুতি নিই।

অন্য জেলায় আরো ভালো নাক-কান-গলার বিশেষজ্ঞ দেখাতে নিয়ে চলে যাই। তো সেখানটায় গিয়ে আরেকটা নাক-কান-গলার বিশেষজ্ঞকে দেখানো হয়। তিনিও কিছু পরীক্ষা লিখে দেন। আমরা সে পরীক্ষাটা করি। করে সেখানটায় দেখতে পান যে কানের মধ্যে কিছুটা

তো ঠান্ডার কারণে যে কম শুনতে পাচ্ছে তার জন্য উম কিছু ওই নতুন নাক-কান বিশেষজ্ঞ আরো কিছু ওষুধ লিখে দেন। সে ঔষধ খাওয়ানো হলো এবং তিনি ও বলেন যে, ঠান্ডা লেগে যদি কানটা কিছুটা নষ্ট হয় তাহলে তারপরে ঠিক হওয়ার পরে আমার মাসী মানে যিনি রুগি তিনি অনেকটা কানে কম শুনতে পান উনাকে কানে শোনার যন্ত্র নেওয়াটা বাধ্যতামূলক। তো আমরা তবুও সেই নাক-কানে বিশেষজ্ঞ কথা অনু্যায়ী ডাক্তার মিত্র ঔষধটা আমাদেরকে লিখে দেয় সেই ঔষধটা আমরা রোগীকে খাওয়াতে থাকি এবং দেখতে থাকি তিনি কতটা কানে শুনতে পাচ্ছে, কতটা ভালো হচ্ছে।

আগে যেমন ছোট ছোট ফোন কল, ফোনের শব্দ বা একটু দূর থেকে বসলে সে কথা বলা সেগুলো শুনতে পাচ্ছিল না কিন্তু এখন সেগুলো শুনতে পাচ্ছে। তো আমরা একটু বেশ ভালোই মনে করি যে তিনি শুনতে পাচ্ছেন। একটু ভালোর দিকে আগাচ্ছেন।

বিশেষজ্ঞকে আবার ঔষধগুলো খাওয়ার পরে আবার নতুন করে যখন দশ দিন পরে নিয়ে যাওয়া হয় তখন আবার পরীক্ষা করে যে কতটা কি ভালো হচ্ছে বা কতটা কি খারাপ হচ্ছে। তো পরীক্ষা করে দেখা গেল রোগী অনেকটাই ভালোর দিকে এগিয়েছেন। কিন্তু পুরোপুরি ভালো এই মুহূর্তে হওয়া সম্ভব নয় জন্য উনি বলেন যে কিছুটা আপনাকে কিছুদিন পরে হলেও আপনাকে সেই কানে শোনার যন্ত্রটি নিতেই হবে। কোন উপায় নেই এবং বলেন আপনার কানে যে ষাট শতাংশ শুনতে না পাওয়ার ইয়েটা ছিল সেটা কুড়ি শতাংশ পর্যন্ত কমানো সম্ভব বাকি আরো চল্লিশ শতাংশ কমানো সম্ভব নয়। কিছুটা ঔষধের মাধ্যমে এবং কিছুটা নানা রকম শল্য চিকিৎসার মাধ্যমে কমানো সম্ভব। কিন্তু কানে শোনার যন্ত্রটি নেওয়া অত্যাবশ্যক প্রয়োজন। তাছাড়া পরবর্তীতে ছোট ছোট শব্দগুলি শুনতে অসুবিধা হবে। আমরা সেই উহ বিশেষজ্ঞ কথানুযায়ী নানারকম পরীক্ষা করে এখনও পর্যন্ত দেখেই যাচ্ছি। এখান থেকে অনেকটা দূরেই আমরা নিয়ে গিয়ে নাক রুগি treatment করাচ্ছি।

Hello মাসুদ মাসুদ কথা শোনা যাচ্ছে hello হ্যাঁ already দশ second হয়ে গিয়েছে আচ্ছা তো daily-life সম্পর্কে আমরা যদি কথা বলি daily-life টা হচ্ছে প্রত্যেক জীবনে তুমি যা করো সকাল থেকে আহ till bed মানে bed যে সু~সু~শুতে যাওয়ার আগে পর্যন্ত তো daily-life এর বিষয়েটা যদি প্রথমত আমি বলি daily-life টা মানে প্রতিদিন কাজের বিষয়ে যে সকাল আমার তো duty শুরু হয় সকাল সাতটার মধ্যে তো সেই সাতটা বাজে duty তে in হওয়ার জন্যে আমাকে কত কি করতে হয় আমাকে আহ দশটার মধ্যে ঘুমিয়ে যেতে হয় রাত দশটার মধ্যে ঘুমিয়ে যাওয়ার পর কখনো কখনো দেখা যাচ্ছে এগারোটা সাড়ে বারোটা বেজে যায় সকালে ঘুম থেকে উঠতে আমরা আমি আমি beep সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে উঠে যাই তারপর ready get ready for work কাজের জন্যে ready হয়ে যাই তারপর আস্তে আস্তে আমার এক ঘন্টার আসলে যাত্রা পথেই শেষ হয়ে যাই তারপর মূলত সাতটা দশ বা সাতটা পনেরো দেখা যাচ্ছে সাতটা বিশ এ কাজ শুরু করি তো এই working hour working life এর মধ্যে কাজে কাজ কাজ নিয়েই হচ্ছে আমাদের দৈনন্দিন জীবন সেই সেই সে কাজের মধ্যে আসলে ওরকম entertainment নেওয়ার কোনো সুযোগ নেই কাজের মধ্যে আসলে কোনো সুযোগ নেই কাজ করার পর বাসায় যেই same to same same life যেটা আমাদের s~same কাজ যেটা আসলে শুরুর দিনে যেরকম টা করা হয়েছে কোৎ করা লাগে তো ওগুলো actually আমাদের করতে হয় কারণ প্রাত্যহিক জীবনে বর্তমানে তুমি ছোটবেলাটা যেরকম ভাবে তুমি routine wise যেভাবে কাজ করেছো তারপরে দেখা যাচ্ছে তোমার mood mood এর ওপর depend করে actually আর শহরের life এ দেখা যাচ্ছে অনেক কিছুই হয় এবং তুমি যখন বাসায় যাবা

আহ প্রক~ প্রক্রিয়াটা সেটা আর কি তো প্রত্যেকটা মানুষের যে প্রাত্যহিক life এ life তার থাকে যে কত থেকে কি করবে না করবে সেটাই একটা তাদের আপনার manually যদি routine যদি নাই থাকে তবুও তাদের একটা mind এ একটা routine setup করা থাকে

হ্যাঁ তো সেই routine টা যদি আমি যদি বলি আপনাকে আমি যা যা করি সেটা হচ্ছে আমি first of all আমি সকালে ঘুম থেকে উঠে ওঠার পরে তো আমার যে আপনার প্রথমে যে কাজগুলো করার আগে আমি নিজেকে পরিষ্কার উম wash করি এবং

সব কিছু করার পর নাস্তা নাস্তা করে নাস্তা করার পর যারা আপনার আহ যদিও আমার এখানে একটা কথা বলার ছিল সেটা হচ্ছে যে আমরা যেহেতু মুসলমান সেহেতু ঘুম থেকে উঠে আমাদের অবশ্যই আমরা আহ ভোর বেলায় উঠা আমাদের অভ্যাসটা গড়ে তোলা উচিত যা আমাদের নামাজ তো আমাদের পড়তে হবে আমরা তো মুসলমান সেইদিক থেকে হয় তো বা আপনি জানেন যে আমি duty করি সাড়ে নয়টা পযন্ত আমার বাসায় যেতে যেতে প্রায় সাড়ে এগারোটা থেকে বারোটা বেজে যায় যা~ যার কারণে আমার ওই ব্যাপারটা আর হয়ে ওঠে না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

সময় গুলো আমি office এ থাকি office থেকে then আমার বাসায় back করি বাসায় back করার পর আহ সাড়ে নয়টার পর আমার রাতে dinner করি dinner করে তারপর আমি আবার হয়তো বা আমার academic এর পড়াগুলা নিয়ে একটু দেখি then তারপর আমি ঘুমিয়ে পড়ি

হ্যাঁ যদি ভাই আপনার daily life এ যদি আপনার আরো extra যে কাজগুলা করেন অথবা আপনার এই কাজগুলার মাঝে মাঝে যে সময়গুলো পান ওই সময়গুলাতে আপনি কি কি করেন যেটা গিয়ে আপনার শখ হিসাবেও ধরতে পারেন আপনার hobby হিসাবেও ধরতে পারেন না hobby হিসাবে আসলে এখন specific নির্দিষ্ট কোনো কিছুই নেই hobby hobby একটা সময় ছিল hobby বা আশা আশা ছিল উম মানে আহ successful হবো বড় হয়ে মানে এটা হবো সেটা হবো doctor হবো engineer হবো কত কিছু হবো architecture হবো building বানাবো engineer হবো তো আসলে দেখা যাচ্ছে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

আহ তুমি যদি বলছো হবে হিসাবে হবে হিসাবে আসলে বর্তমানে আমার কিছুই নেই তো আমি সময় পেলে just watching movie and singing you know উম so গান গাইতে থাকি তারপর হচ্ছে যে কি বলে movie দেখি এই গুলো করেই বর্তমানে সময়টা কাটাচ্ছি হ্যাঁ সময়টা ভালো ভাবেই কাটানো যায় কোনো বই পরে কোনো ভালো কিছু একটা করে উম তারপর দেখা যাচ্ছে নামাজ পরে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 তুমি আমাকে বলছিলা হয়তো সেদিন যে তুমি আপনি introvert না আপনি extrovert হন আসলে আমি আসলে introvert হয়ে যাচ্ছি so many reasons অনেক গুলো কারণের কারণে আমি introvert হয়ে যাচ্ছি

ওর~ ওই সময়টাকে খুব miss করতেছি আমি আসলে এখন কোনো friend নাই আমার আমি আসলে নেই বলতে কি আমি আসলে কোনো friend দের সাথে আমার কোনো সম্পর্ক আমি রাখতেছিনা কারণ সবাই হচ্ছে স্বার্থপর type এর এরকম একটা কিছু selfish type এর তো আমি আসলে

খারাপ সময় তারাই আমার পাশে থাকবে তো আমি আসলে friend circle থেকে পুরোটাই নিজেকে সরিয়ে নিয়েছি কোনো friend circle নেই বলেই চলে এইজন্য অবসর সময়ে no hobby only watching movie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 আচ্ছা আচ্ছা হ্যাঁ যেটা আপ~ আপনি যেটা বলছিলেন যে আসলে hobby হ্যাঁ hobby যে ব্যাপারটা শুধু যে তার একটা আপনার নির্দিষ্ট একটা যে area এর ভিতরে যে আপনার একটা গন্ডির ভিতরে যে নির্দিষ্ট একটা গন্ডির ভিতরে যে থাকবে সেটা না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 আসলে actually আমার যেই বিষয়টা আহ hobby সেটা হচ্ছে আমি যখনি offshore time পাই অথবা আমার যখনি মন খারাপ হয় বা যখনি আমার মানে কিছু করতে মন চাইছেনা আমার হয় তো বা mind কাজ করছে না আর তখনই আমি কিন্তু আমার একটা জিনিস হলো আগে আমি শুনি আর second হচ্ছে যে আমার যখনি কোনো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 আমার যখন আমি high school life এ ছিলাম তখনও আমি কিন্তু অনেক diary লিখতাম college life এ ও লিখতাম but এখন হয় তো বা আমার সময় সল্পতার কারণে আমি লিখতে পারতেছিনা but diary লেখাটা আমার অনেক অনেক শখ আর শখ ছিল even তো আমি এখনো আমার facebook page এ facebook sorry page নাই আমার facebook এ আমি লেখালিখি করতাম এখন করি না সেটা সত্য কথা

চাইলেও কখনো বলা যাই না বা কেউ question করলেও কিছু question এর answer দেওয়া যায় না আমি সেগুলো কিন্তু আমার diary তে আমি কিন্তু note করে রাখি আমার diary তে আমি লিখে রাখি যে কিছু কথা আমি খুব বলতে চাইছি but আমি বলতে পারতেছিনা যে কারণে আমি note করে রাখি আবার আমার এক সব চাইতে একটা জিনিস হচ্ছে যে সেটা হচ্ছে যখন আমি গ্রাম এ ছিলাম তখন আমি বেশির ভাগই ফুলবাগান করতে খুব পছন্দ করতাম আমার যেটা যদি hobby হিসাবে ধরা হয় আমি ফুল বাগান করতে পছন্দ করতাম বিভিন্ন ফুল গাছ আমি ওখানে আপনার এই করতাম যে আহ পরিচর্যা করতাম আমার ফুল গাছগুলোর ওপরে আমি সময় দিতাম যার কারণে মোটামুটি ওই সময়টা অনেক ভালো ছিল but এখন এই আমার শহরের life টাতে এসে আমার হয় তো বা hobby টার দিকে আমি বেশি একটা উহ ইয়ে দিতে পারতিছিনা আমি আপনার এই যে support টা বা এই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

তার পর হচ্ছে কোনো ride করা তারপরে তুমি singing করলে বা তুমি কবিতা আবৃতি করলে তো এই ভাবে কোনো ভালো একটা hobby যদি থাকে continuously করা যায় then এটা তোমার life এ একটা success বয়ে নিয়ে আসতে পারে কিন্তু এটা আসলে বইতেই মানায় বাস্তব life বাস্তব বা reality সম্পূর্ণই আলাদা তো reality realistic ভাবে যদি সব কিছু পর্যালোচনা করে দেখো তুমি এখন job করতেছো এই job এর মধ্যে তুমি busy থাকো তুমি College করো তুমি আহ অনেক কিছু তোমার maintain করতে হয় সেখানে মানুষ hobby টাকে hobby টা আসলে মাটি চাপা হ~ হয়ে যাওয়ার মতো আসলে এই ভাবে মানে মাটি চাপা দিয়ে দেওয়ার মতো আরকি যেরকমটা আসলে সংসার চালানোর ক্ষেত্রে হয়ে থাকে যখন বাবা মা যেরকমটা করে ছেলে সন্তানদের জন্য ছেলে সন্তানরা বড়ো হবে যখন busy হয়ে থাকে education~ educational purpose এ job purpose এ দেখা যাচ্ছে তার hobby টা আসলে এভাবেই finish হয়ে যায় বা সে ভুলে যায় যে তার আসলে actucally কোন hobby টা আসলে মানে তার কোনো hobby ছিল কিনা বা আছে কিনা তো আসলে hobby গুলো hobby আসলে ওরকম mentality থাকে না তুমি কি বোলো তোমার তুমি কি আমার সাথে একমত হ্যাঁ হ্যাঁ ভাইয়া আমি আপনার সাথে একমত তবে আমার এখানে আবার আমার কিছু কথা আছে যেটা আপনি বলছিলেন যে কিছু কিছু সময়ে আমরা সময় কথা অথবা family র যে পরিবারের যে দায়িত্বটা অথবা আমাদের অল্প বয়সের কিছু কিছু আমাদের সমাজের বর্তমানে অনেক সময় যে আমরা একটা জিনিস বেশি দেখি যে আমাদের অল্প বয়সী কিছু কিছু আহ ছেলেদের ওপরে বিশেষ করে family র দায়িত্বটা হয়ে মা~ মানে পরে যার কারণে তার family র দায়িত্বটা নিতে গিয়ে তাদেরকে কিছু কিছু hobby গুলোকে তাদের যে ছোট্ট ছোট্ট যে শখ গুলা তারা সেগুলাকে মাটি চাপা দিতে বাধ্য হয় একসময় তারা এটাকে ভুলে যাই যে তার যে একটা hobby ছিল সেটাই সে ভুলে যায় একটা সময় পর সেটা না

আমার ব্যাপার হচ্ছে যে আবার কিছু কিছু মানুষ হচ্ছে এটা যে তার family টাকে সে ভালো রাখবে সুখে রাখবে তার family টাকে দেখছে সে হাসি মুখে দেখতে চায় এটাও কিন্তু একটা তার মধ্যে hobby কাজ করে কিছু কিছু ক্ষেত্রে বুঝতে পারছেন ভাইয়া হ্যাঁ হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এটা অবশ্যই কাজ করে তবে আমার মতে আসলে hobby টা আসলে তুমি যদি ধরে রাখতে চাও create করে রাখতে চাও তাহলে তোমাকে এটার পেছনে সময় দিতে হবে hobby র পেছনে সময় দিতে হবে hobby hobby hobby করার উম স্বাচ্ছন্দ~ স্বাচ্ছন্দবোধ থাকতে হবে gardening করলে ধরো তুমি gardening করলে অথবা তুমি দেখা যাচ্ছে কবিতা আবৃত্তি করো তুমি singing করো এটার জন্য তোমাকে আলাদা সময় বের করে নিতে হবে হ্যাঁ হ্যাঁ ভাইয়া আর একটা জিনিসের মধ্যে আমার মনে হচ্ছে যে আপনার hobby যদি কারোর হওয়ার যারা আপনার বই পড়তে পছন্দ করে আমি মনে করবো তারা যেনো এই অভ্যাসটা কখনো ত্যাগ না করে বা এইটা যদি তারা যে চায় আর যেকোনো সময় পড়তে পারো একটা বই সে bag এ করে নিয়ে সে যেকোনো জায়গায় পড়তে পারে গাড়িতে বসে পড়তে পারে আপনার কোথাও ঘুরতে গেলো সেখানে আপনার একটা গাছের নিচে বসে ছায়ার নিচে বসে পড়তে পারে কথা হচ্ছে কি আমরা জানি যে একটা বই বা আপনার একটা বই আমাদেরকে যেইটুকু আমাদেরকে support করে একটা বই থেকে আমরা যেইটুকু শিখতে পারি বই থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যেটা আমাদের life এর জন্য অনেক অনেক help করে আর বইতে আপনার আঁ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 বা সেইগুলোকে আমার যদি follow করি আমাদের নিজের মধ্যে প্রতিপালন করাতে পারি তাহলে আমাদের life এও অনেক changing আসবে ভাইয়া আমি মনে করি তুমি অবশ্যই খুব সুন্দর করে বলেছো আসলে hobby নিয়ে বলতে গেলে তো আসলে বলা শেষ হবে না তো এই এই আমার একটা hobby ছিল এর মধ্যে শেষ মনে করো hobby টা বেশি continuously করে রাখতে পারি নাই তবে এটা college life এ বা city life এই করেছি আমি tuition ই পড়াইতাম tuition ই করানো একটা বড়ো শখ ছিল তো tuition ই করাইছি tuition প্রায় দু তিন বছর tuition করাইয়া নিজে নিজের নিজের খরচ চালাইছি তো ওই সময়টা আসলে খুব miss করতেছি ওই ওই সময়টা মনে করো আহ ভালো একটা সময় ছিল কিন্তু then যখন graduation complete then covid আসলো covid আসার পর আসলে সবকিছুই change হয়ে গেছে ওরকম আহ perfectly আসলে কিছু করা হচ্ছে না তবে আমি আবার আহ hobby hobby টাকে যদি বাদ দিই আমি আসলে ভালো একটা আহ project মানে ভালো একটা কাজে আমি আসলে নিজেকে আহ খুঁজে পেয়েছিলাম সেটা হচ্ছে আহ তো সেখানে computer trainer হিসাবে আমি যোগদান দিয়েছিলাম ভালো একটা job ছিল তো ওটাকেই আমি আবার hobby হিসাবে নিয়েছিলাম যেহেতু আমি এর আগে tuition ই করাইছি কেমনে মানে কিছু শেখানো বা lecturing করাটা আসলে আমার ভালো লাগে তো lecturer হিসাবে বা ওখানে আমার আহ তোমার computer শিখানোর দায়িত্তটা যখন আমি পাই তখন মনে মনে খুব ভালোই লাগছিলো কিন্তু কে জানতো যে যে কাউকে যদি কোনো কিছু শেখানো যায় বা বোঝোনো যায় এই বিষয়টা না যে teaching profession টা না অনেক ভালো লাগে আর আহ সম্মান পাওয়ার একটা proportion বা পেশা বলা যায় কত থেকে আমার নিজেরও এই বিষয়টা ভাই অনেক ভালো লাগতো যখন আমি student আপনারা school level এর ছিলাম college level এর ছিলাম তখন ওই আমার মাঝে মধ্যে আমি তোমার বা আমি হয়তো আমার কোনো একটা topic আমার sir এ পড়েছে আমার friend circle এই জিনিসটা বোঝে নাই আমি ওদেরকেই বিষয়টা বুঝিয়ে দিতাম আমিও আপনার মতো অনেক tuition ই করেছি আহ but আমি এখন করাই নাই কারোকে করাইতেছিনা কারণ হচ্ছে আমার আসলে tuition ই দিয়ে tuition তো আর একবারে career হতে পারে না তার জন্য আমি tuition টাই career হিসাবে না নিয়ে এখন আমি একটা job এ পাইয়া back করলাম আরকি হ্যাঁ বুঝতে পারছি আসলে profession আসলে এভাবে continuously যত ধরো তোমার একটা delete করতেই হবে যদি তুমি যদি life এ বেঁচে থাকতে চাও বা কিছু করতে চাও তোমাকে profession must be delete তোমাকে delete করতে হবে না হলে তোমাকে আহ নিরবিচ্ছিন্ন life তোমাকে আহ চালাই যেতে হবে আরকি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 হিংসার ঝনঝাল বিদ্ধস্ত পৃথিবী যে জটিকাই আমাদের সভ্যতার ফসল লাংসিত হইলো থাকা মেঘ নির্মল আকাশ হইতে দারস্ত ফাটিয়া পরে নাই শতাব্দীর পর শতাব্দী ধরিয়া নিস্করণ জাতিদর্প বিপ্লবীর কোর্তোলিক আদর্শে প্রচারিত হইয়া গঠনত্রন্ত্রের শাখা গুলি পৃথিবী মই ছড়াইয়া দিয়াছে এবং সর্বোপরি আসিয়াছে শ্রম শিল্পের লুব্ধ অর্থ গৃহন্ডার এই শতাব্দী অর্থনীতির বস্তুবাদী ব্যাবস্তা যাহার মধ্যে মানবতার কন্ঠরোধ ঘটিয়াছে তাহা বিভিশিখাময় সংগ্রামের পরিণতি লাভ করিতে বাধ্য এই সংগ্রামের ফলেই পাশ্চাত্যের সকল সম্পদ আজ বিলুপ্ত হইয়াছে কিন্তু ইহা অনিবার্য একথা বলিলেই যথেষ্ট হইবে না ইহার মধ্যে একটি মিথ্যা নীতি যাহার নাম মানুষ মানুষকে খুন করিতেছে যে নীতির অন্তরালে একই লালসা একই হত্যার প্রবৃত্তি গোপন রহিয়াছে কি জাতীয়তাবাদী কি ফাঁসিবাদী কি বল সেবিক তাহারা উৎপীড়িত হোক কিংবা উক্তি রকম সকলেই নিজেরা বল প্রয়োগের দাবি করিতেছে অথচ ওপরের সেই দাবি করিলে তাহা মানিতেছে না অর্ধ শতাব্দীর পূর্বে যুক্তির অপেক্ষা শক্তি ছিল প্রবল আজ সে অবস্থায় আরো অবনতি গতি আছে শক্তি হইয়াছে যুক্তি শক্তি যুক্তিকে গ্রাস করিয়াছে এই ধ্বংসমান পুরাতন পৃথিবীতে আজ আশ্রয় নেয় মহান আলোক নাই। গির্জাগুলি নিরাপদ উপদেশ দেয়। খালাস মাফ করা ধর্মের উপদেশ সতর্ক শব্দদিয়া তুই আরি উপদেশ সংঘর্ষ বাজে না তাহা ছাড়া গির্জা কেবল উপদেশ দেয় উদাহরণ দেয় না দুর্বল শান্তিবাদীরা চেঁচায় কাঁদে স্পষ্টই অনুভব করা যায় তাহারা ইতস্তত করিতেছে হাত রাইতেছে তাহারা এমন একটি আদর্শের কথা বলিতেছে যাহাতে তাহাদের আর বিশ্বাস নাই এই আদর্শকে বিশ্বাসকে সত্য প্রতিপন্ন করিবে কে এবং করিবে এই অবিশ্বাসের জগতে বিশ্বাস কে প্রমাণ করিতে হইবে কর্মের দ্বারা এ হাই হইল পৃথিবীর নিকট সেই মহা বাণী গান্ধীজীর যাহাকে বলিয়াছেন ভারতের বাণী আত্মত্বাই রবীন্দ্রনাথের এই প্রেরণাবলব্ধ বাণীর পুনরাবৃত্তি করিয়াছেন কারণ এই গৌরবময় নীতি সম্পর্কে রবীন্দ্রনাথ এবং গান্ধী উভয়ই এক মত আমি আশা করি এই ত্যাগের মনোভাব বৃদ্ধি পাইতে থাকিবে এবং সেই সঙ্গে শহরের অভিশাপ ইহা সত্তিকারের স্বাধীনতা ইহার অপেক্ষা উচ্চতর কিছুই নোই এমনকি জাতির মুক্তিও না বলপ্রয়োগে এবং বস্তুসম্পদে পাশ্চাত্যে অবিকল বিশ্বাস সুতরাং পশ্চিম শান্তি এবং নিরস্ত্রীকরণের জন্য যতই চিৎকার করুক না কেন ইহার নিশংসতা আরো উচ্চতর কণ্ঠে হাকীদের যে সত্য

জগতকে দেখাইবো পশু শক্তির অপেক্ষা মানসিক শক্তি যে প্রবল তর তাহা অস্ত্রহীন মানুষরাই প্রমাণ করিবে জীবনের উদবর্তন হইতে ইহাই দেখা গেছে, একে একে তাহার খোসা ও খোলসে কঠিন দুর্ভিদ বর্ম অস্ত্রশয্যা এবং ভয়াবহ পরিমাণ মাংসের বর্জন করিয়াছে এবং এরূপ সৃষ্টি করিয়াছে এক পশু শক্তি জয় মানুষের এমন দিন আসিবে যেদিন দুর্বল সৎ সম্পূর্ণ নিরস্ত্র মানুষ প্রমাণ করিবেন যে অবনতরাই পৃথিবীর ভাবী অধিকারী ইহাই যুক্তিযুক্ত যে মহাত্মা গান্ধী যিনি শরীরে দুর্বল বস্তু সম্পদে অস তিনি প্রমাণ করিলেন যে ভারতের নিবৃত্ত নির্যাতিত মানুষের অন্তরে অবনত বিনতে অদৃশক্তি গোপন রহিয়াছে ভাগ্য বিধাতা নারায়নী সেনা নহে নারায়ণ দেহের শক্তি নহে আত্মার মানুষের ইতিহাসকে অবশ্যই উহা উর্ধ্বলোকে বহিয়া নেবে আরিবের বস্তুবাদী সংগ্রামে জটিল দুর্গম উপত্যকা হইতে মানুষ দ্বন্দ্বের ঊর্ধ্ব অধিক তাকায় যদিও আমরা পশ্চিমে অভিধান হইতে প্রাপ্ত শব্দের মালাই নিজে দিগকে প্রতারিত করি তথাপি স্বরাজ ও স্বায়ত্তশাসন আমাদের বাস্তবিক লক্ষণহে আমাদের যুদ্ধ আত্মার যুদ্ধ সমগ্র মানবতার জন্য মানুষ তাহার চারিদিকে যে বন্ধন যার বুনি আছে তাহা হইতে আমরা তাহাকে মুক্ত করিব আমরা তাহাকে মুক্ত করিব জাতীয় স্বার্থপর প্রতিষ্ঠানগুলির বুদ্ধ হতে আমরা প্রজাপতিকে বুঝাইব যে আকাশের অনিবার উদারতা গুটিকার আশ্রয় অপেক্ষা সুন্দরতর ভারতের নেশান শব্দের কোনো প্রতিশব্দ নাই আমরা যখন এই শব্দটি অপরের নিকট হইতে ধার করি তখন ইহা আমাদের শহীদ খাপ খায় না কারণ পরম পুরুষ নারায়ণের সহিতে আমাদিগকে মৈত্রী স্থাপন করিতে হইবে এবং আমাদের জয় করিতে হইবে ভগবানের পৃথিবীতে আমরা যদি সমগ্র পৃথিবীকে অমর আত্মার সত্যি দেখাইয়া সবলকে সমুন্নতকে সশস্ত্র কে তুচ্ছ করিতে পারি তবে দানব কামনার এ বিশাল প্রাসাদ শূন্যে মিলিত হইয়া যাইবে তখনই মানুষ লাভ করিবে তাহার সত্যকারের স্বরাজ আমাদিগকেই প্রাচ্যের এই হতভাগ্য সমাজচ্যুতের দলকে সমগ্র মানবে মুক্তি জয় করিতে হইবে গান্ধীজি বলিয়াছেন সমগ্র বিশ্বের শহীদ বন্ধুত্বই আমাদের লক্ষ্য মানুষের কাছে অহিংসা আসিয়াছে থাকবেও ইহাই পৃথিবীতে শান্তির ঘোষণা পৃথিবীর শান্তি এখনো সুদূর পরাহত সে সম্বন্ধে আমরা কোন প্রকার ভ্রান্ত ধারণা পোষণ করি না কত অর্থ শতাব্দীর ধরিয়া আমরা মানুষের কাপড় তো ভীরুতা এবং নিশংসতা আমরা প্রচুর পরিমাণে প্রত্যক্ষ করিয়াছি কিন্তু ইহা আমাদিগকে মানুষকে ভালোবাসিতে বিরত করিবেনা কারণ এমনকি নিকৃষ্টতমের মধ্যেও এক দুর্বোধ্য দেবতাত্মা রহিয়াছেন বিংশ শতাব্দীর ইউরোপ কিরূপ বস্তুতান্ত্রিক বন্ধনে বন্দী হইয়াছে চিরপূর্বক পরিকল্পিত কঠিন অর্থনৈতিক গণ্ডির মধ্যে অবরুদ্ধ হইয়াছে তাহা আমরা জানি আমরা বহু শতাব্দীর ধরিয়া জানি অসংখ্য বাসনা এবং নিয়মিত ভ্রান্তির ফলে আমাদের আত্মার চারিদিকে কঠিন এক আবরণের সৃষ্টি হইয়াছে যাহা ভেদ করিয়া আলোকের প্রবেশ

কৃষ্ণদরো আকাশকেও মানবতার মহিমা কেমন করিয়া উদ্ভাসিত করিয়াছিল তাহা আমরা ইতিহাসে লক্ষ্য করিয়াছি ক্ষণজীবী আমরা আমরা ভারতে শিবের ডামরুর ধ্বনি শুনিয়াছি সেই নটরাজ রূপী শিব যিনি নর্তন অঞ্চলে তাহার প্রলয়ের দৃষ্টিকে গোপন করিয়া নৃত্যের সতর্ক পদক্ষেপ ধ্বংসের করাল কবর হইতে বিশ্বকে রক্ষা করেন হিংসা রাজনৈতিক যাহারা তাহারা কি বিপ্লবী কি প্রতিক্রিয়াশীল যাহাই হোন না কেন আমাদের আদর্শকে ব্যঙ্গ বিদ্রুপ করেন এবং তর দ্বারা তাহারা প্রকাশ করেন বাস্তব সম্পর্কে তাহাদের গভীর অজ্ঞতা করুন তাহারা বিদ্রুপ এ আদর্শ আমার এই আদর্শ ইউরোপের ঘৃণিত লাঞ্ছিত হইয়াছে তাহা আমি জানি আমি জানি যাহারা এই আদর্শে বিশ্বাসী তাহাদের সংখ্যা আমার স্বদেশে মুষ্টিমেয় মাত্র হয়তো এমনকি মুষ্টিমেয় নয় কিন্তু এই আদর্শে বিশ্বাসী যদি আমি একক মাত্র হই তাহাতেই বা ক্ষতি কি বিশ্বাসের সত্যিকারের স্বরূপ হইল পৃথিবীর প্রতিবাদকে অস্বীকার করানো হয়, আদর্শকে স্বীকার করা আদর্শকে স্বীকার করা পৃথিবীর প্রতিবাদ সত্ত্বেও আদর্শে বিশ্বাসী হওয়া আদর্শে বিশ্বাস একপ্রকার সংগ্রাম আদর্শে বিশ্বাস এক প্রকার সঙ্গম

এই বাণী, আজ ভারতের সীমা অতিক্রম করিয়া দূরদূরান্তে চলিয়াছে এই বাণীকে জন্মদান করিতেও পারি তো কেবল ভারতবর্ষ। এই বাণী ভারতের মহিমা এবং ভারতের ত্যগকে পূর্ণময় করিয়া তুলিতেছে কে জানে ইহাই হয়তো তাহার ক্রসের পরিণত হইবে এ যেন মনে হয় পৃথিবীকে এখন নতুন জীবন প্রদানের জন্য একটি জাতিকে বলি দেওয়া ইহুদিরাও তাহাদের মেসারিয়ার নিকট বলে প্রদত্ত হইয়াছিল এই মেশারিয়াকে তাহারা তাহাদের ধারণায় বহু শতাব্দী ধরিয়া ধারণ করিয়া আসিয়াছিল কিন্তু তিনি অবশেষে সত্যই যখন একদিন রক্ত কলঙ্কিত ক্রসে বিকশিত হইয়া উঠিলেন সেদিন তাহাকে তাহারা চিনিতে পারিব না সৌভাগ্যের বিষয় যে ভারত তাহার মিশাইয়াকে ত্রাণকর্তাকে চিনিয়া পাড়িতেছে এবং নিজের দিগকে প্রযুক্ত করিয়া তুলিয়াছে, এক হাজার লোক ধর্মস্থানগুলির আশেপাশে বাসা বাঁধিলেন এবং চারি হাজার লোক আশ্রয়ে লইলেন দশ mile দূরে অমৃত শহরে সুবর্ণ মন্দিরেপ্রতিদিন ওই চারিহাজারের একশত কোরিয়া লোক তাহাদের অধিকাংশেরই যুদ্ধে যাইবার বয়স অনেকে যুদ্ধে গিয়েছিলেন ও চিন্তায় বা কাজে অহিংসার মন্ত্রচুতো না হইতে শপথ গ্রহণ করিলেন এবং গুরু কাবাগের পার্শ্বস্থ সহস্র স্বেচ্ছাসেবক এর মধ্য হয়েছে প্রতিদিন পঁচিশ জন করিযা ওই একই শপথ রইলেন ধর্মস্থান হইতে অজরে পুলের ওপর এই বিক্ষোভ প্রদর্শন থামাইবার জন্য লোহার গুড় লাগানো লাঠি হাতে পুলিশ constable রা অপেক্ষা করতেছিল প্রতিদিনই হয়তে ছিল এক বিভীষিকাময় মর্মান্তিক ঘটনার অনুষ্ঠান রবীন্দ্রনাথের বন্ধু মিস্টার এন ড্রিউস তাহার অবিস্মরণীয় প্রবন্ধ আকালী সংগ্রামের ইহার বর্ণনা দিয়াছেন কালো পাগড়িতে সাদা ফুলের ছোট মালা পরিয়া আকালিরা নিঃশব্দে constable র সম্মুখে আসিতে লাগিলেন এবং গজ ও অনেক দূরে দাঁড়াইয়া নিরব নিথর হইয়া প্রার্থনায় মন দিলে তাহাদিগকে ভাগাইবার জন্য constable রা লোহার ব্লুয়ালা ডান্ডা দিয়া আঘাত করিতে লাগিল আঘাত কঠিন হইতে কঠিনতর হইল রক্তের ধারা বহিলো আকালীরা মরছিত হইয়া পরিলেন যার পায়ে ভর করিয়া আবার উঠিয়া দাঁড়াইতে পারিলেন তাহারা পুনরায় প্রার্থনা শুরু করিলেন পুনরায় প্রহার খাইয়া মরছি তো হইয়া না পরা পর্যন্ত প্রার্থনা চলিতে থাকিলো কাহা কেউ আর্তনাদ করিতে বা কূদ্ধ দৃষ্টিহানিতে NDO দেখেন নাই নিকটেই রশকের জনতা নীরবে প্রার্থনা করিতেছিল শব্দ গম্ভীর বেদনা ফুটিয়ে উঠিতে ছিল